কিছু টাকা পয়সাও যদি রেখে যেত

টাকা পয়সাও যদি তোর রেখে যেত তাহলেও একটু চলত না যা করে

কিছুই রেখে যায় নি কি করে চলবে সেটাও অবশ্য হবে না

হুঁ এই দেখ সে যদি বলে যে আমার ইনকাম নেই বা কোন মেয়ে বলে রোজগার নেই আচ্ছা তো সেইজন্য তুমি বল তো সেখানে যদি এক কথায় বলে যে ঘর থেকে বেরিয়ে ধর উম ঘুরে এল বাহিরে থেকে ঘুরে এসে বলবে আমার আজকে ইনকাম হয়েছে ইনকামই নেই

খরচা হ্যাঁ শুধু শুধু ওনার সব সময় শুধু যেন আমরা খরচা করি এ করি আমরা কি সেরকম মেয়ে দুজনেই বলনা সবসময় শুধু বাহিরের সমস্যা নিয়ে তুমি ঘরে আসাটাও তো উচিত না ওনার বাহিরের সমস্যা ঘরে এসে আমাদের উপর রাগ দেখাবে এইসব করে বেড়াত আর মাঝে মধ্যে তো বিশ্বাস করবে না

উম হ্যাঁ একবার খুব বড় হতে

সেটা না পেয়েই আমাকে লেখা ছিল হিসাব

সেটা খুঁজে পায়নি বলে চুলের মুঠি থরেছিল তখন বড় অবস্থায় অনেক বড় আমি কিনে তো পরি তাই বলো তো আর যদি বোনের সাথে হতো বোন কি করত তখন কি ছেড়ে দিত সে

তখন দশম শ্রেণীতে পড়তিস তাইতো হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা যাই হোক

উম তোমার বাচ্চা কাচ্চা হবে এ হবে সব ভুলে যাব কিন্তু মাঝে মধ্যে যখন ধর একা বসবো এই সব সময়গুলোতে তখন না মনে পড়বে না

আঃ যাক তবু যা হয়েছে সেটাতো ভেবে লাভ নেই এখন শুধু চিন্তা সিমির কি হবে

সিমি যেন তার শশুর বাড়িতে গিয়ে ভালো থাকে সবাইকে নিয়ে মানিয়ে নিয়ে থাকতে পারে হ্যাঁ আর তোর বাবা যা লোককে করেছে সবার করেছে তার একটা আশীর্বাদ থাকে একটা মাথার ওপরে

তোর বাবা যা করেছে তার একটা আশীর্বাদ ঠিক থাকবে সেই আশীর্বাদে আশা করছি তোরা দুই বোনে শশুর বাড়িতে ভালো থাকবি হ্যাঁ হয়ত সেই পূণ্যি একটু করেছে বলে দুজনেরই একটা জায়গায়

হ্যাঁ সিমিরও একটা জায়গায় তোর ও একটা গতি হল ব্যস্ বাবা কিছু

বাবা কিছু দিতে পারুক আর নাই পারুক দুজনে তো ভালো আছিস

আর কিছু না যাক উম বাবার সেখানে ভালোবাসা পাইনি তবে মায়ের ভালোবাসা সে তো আলাদা কিন্তু এই বাড়িতে তো সবার ভালোবাসাই পাচ্ছি তাই না হ্যাঁ সে তো ঠিকই দেখ শশুর বাড়িতে এসে যে সবার ভালোবাসাটা পাওয়া হয়ত বাবারও সেখানে কিছু পূণ্যি আছে

এটাতো সে মেয়েদের ক্ষেত্রে হবেই তারাও ছোট তারাও ভুল করবে তারাও কথা শুনবে তবেই সে শিখবে একটা ছেলে মেয়েরা যখন পাঠশালায় যাচ্ছে সেখানে পাঠশালায় গিয়ে কি মাস্টার মশাইদের কথা শুনছে না মাস্টার মশাইরা পাঠশালায় গেলে তাদের কথা বলতে

দুই একটা কথা বলছে সেরকম শশুর বাড়িতেও যখন ছেলে মেয়ে মেয়েরা আসে তখন শশুর শাশুড়ি সবার মন চো মন দিয়ে করে চলতে হবে কথা শুনতে হবে বুঝেছিস

সবকিছু শিখতে হবে

ভুল করবি যাক তোর বাবা কিছু ভালো কাজ শিখিয়েছিল যেটা একদিন তোর বাবা অসুস্থ ছিল তখন আমরা দেখতে গিয়েছিলাম হুঁ কোথায় গেছিলাম সেটা বললাম না সেখানে গিয়েছিলাম তখন তোর বাবা বললো আমি আমার মেয়েকে শেখাই যে মেয়েকে আমরা শেখাই যে বাড়িতে যখন তোমার শশুর শাশুড়ি আসবে শশুর কোথায় থেকে রাস্তা থেকে ঘুরে আসি তখন তাকে একটা আহ জল দিবি হ্যাঁ জল দিবি জল খাবে

হাতের সামনে গামছা হাতের সামনে এগিয়ে দিবি সে কি খাবে তা দেখবি এসবগুলো বলত

যেগুলো শিখিয়েছে ভালোই শিখিয়েছে খারাপ কিছু বলেনি খারাপ ওই সবগুলো সত্যি কথা বলতে ভালো একটা জ্ঞানই দিয়েছে আমাদের

হ্যাঁ সেটা কিন্তু তোর বাবা ঠিকই করেছে

ধরনটাই ওনার আলাদা হয় বুঝেছ তো একটা বাবা হলে অনেকে নরম মানুষ হয় তো উনি একটু কঠোর টাইপের ছিল

হ্যাঁ এবারে একটা ফ্যামিলি

যেভাবে রেখেছিল বলেই তো তোরাও তো একটুখানি শক্ত ছিল বলেই তো তোরা একটু ছিলি না নরম হলে ভয়ে ভয়ে থাকতাম বলো এ বলো অত ঘোরাঘুরি নয়

মাথায় উঠে বসে থাকতি পাঁচটা ছেলের সাথে ঘুরতি সেটাও তো হবে হয় না এই পাঁচটা ছেলের সাথে ঘুরতিস লোক খারাপ কথা বলতো সেইগুলো তো হয়নি না যাই হোক

পা পাঠশালায় গেছিস পড়াশোনা করেছিস যতটা পেরেছিস পড়াশোনা করেছিস পাঠশালায় গেছিস

যাক যা করেছে করেছে এই নিয়ে রাগ করার তো দরকার নেই

যে যেখানে গেছে সেও ভালো থাকুক আঃ

ভগবানের কাছে ভালো সবাইকে ভালো রাখুক এই আরকি

করগো প্রত্যেকে যেন সবাই ভালো থাকে

সেই জন্য কিছু করে যেতে পারেনি যেন দুই হাত ভরে আশীর্বাদ করুক ভাত ডাল একটু খেতে পায় ব্যস্ আর কিছুই না আর কিছুই নেই

বলছি তুমি কিন্তু এটা ঠিক কথাই বলেছ বাবার কিছু হলেও আশীর্বাদ আছে গো মা যদি বলো আমাদের ক্ষেত্রে তো দুই বোনের দেখ একটা এ হয়ে গেছে দুজনেরই ঘর বলো আর এইদিকে মায়ের কথাটা তুমি ভাবতো তার কোন রোজগার নেই সে কিরকম ভাবে তার পেটের ভাতটুকু তো জোগাড় করছে প্রত্যেক দিনের তুমি বলো

চলে তো যাচ্ছে তাহলে এখানে তো আমি এটা ভাবতেই পারি হয়ত বাবার আশীর্বাদ আছে যে ছেড়ে চলে গেল এরকম ভাবে তার দুটো মেয়ের তো হয়ে গেছে মাটার একটুখানি এ হলেই আর তারপরে এসেছি তোমাদের আবার বলেছিলাম যে বাবা সেই বিছানার তলায় না কিসে একটা সেই টাকার একটা বান্ডিল ছিল তাতে বার হাজার টাকার মত ছিল বলেছিলাম তো তোমাকে

হঠাৎ করেই ওটা পাওয়া গেছে কেউ জানতো না কিন্তু হ্যাঁ আচ্ছা

মা মানে বাবা চলে যাওয়ার পরে ওনার হতেই তো ওই যখন টাকাটা পেয়েছিল পঞ্চাশ এটা হ্যাঁ সেটাও তো পেল ওনার হতেই উনি চলে গেল বলে

আর তারপর সিমিটার বিয়ে হয়ে গেলে পরে হ্যাঁ তখন হ্যাঁ সিমিটার বিয়ে হলে সিমিটার বিয়ে হয়ে গেলে ব্যস্ তারপরে চিন্তা নেই আর কিছু না